এবং দূরে একটা টাওয়ার দেখা যাচ্ছে ব্ল্যাক কালার -এর।

এক সাইড -এ একটি ঘর আছে।

কতগুলি গাছ দেখা যাচ্ছে এবং দূরে একটি হোয়াইট কালারের বাড়ি দেখা যাচ্ছে এবং দোকান আঁকা আছে দেখা যাচ্ছে দূরে একটি হোয়াইট কালার বাড়ি দেখা যাচ্ছে ।